পিস । একটা দরজা আছে। অনেক গুলো চেয়ার পাতা আছে। তার অনেক মেয়েরা বসে কাজ করছে। একটা কার্পেট পাতা লাল। একটা সরস্বতী ঠাকুর রয়েছে। লাইট জ্বলছে।

আ উম পপ ইটা স্লিপার তাইতো কোমল লাল কালার একটা আকাশি কালার রড দিয়ে ঘেরা গার্ডেন -টা আর এটা হচ্ছে কাটিং করা মানে গা গাছে কাটিং করা |

ও পোল -এর মতো রড তৈরি হচ্ছে। অনেক লোক কাজ করছে টু ক্যাপ টুপি পড়া। এখানে একটা রাস্তা আছে-এ রড দিয়ে সব কাজ করছে। আকাশটা সাদা। ওখানে একটা ড্রাম আছে নীল রঙের--

দুটো এ দুটো ছেলে গাড়ির কাজ করছে নীল রঙের জামা পরে বুট জুতো ফুতো পড়া রয়েছে উপরে একটি গাড়ি ঝুলিয়ে ক্রেন -এ।

একটা লাল রঙের স্কু স্ক্যুটি রয়েছে একটা বাইক রয়েছে ওপাশে একজন অটো -এর সামনে একটা লোক গোলাপি কালার -এর জামা পরে দাঁড়িয়ে আ--

পাহাড়টা ধরে দাড়িয়ে আছে ছেলেটা আকাশি কালার -এর জামা পরে পা পাশে-এ উম ছোট ছোট গোলগোল পাহাড়ের য়ে গুলো ছায়ের মতন দেখা যাচ্ছে এদিকে লাইট জ্বলছে ওদিকে অন্ধকার।

আকাশি কালার আ আর হলুদ কালার দিয়ে অফিস - টা সাদা উপরটা আকাশটা ।

ইটা একটা বব বিমানবন্দর ওখানে একটি প্লেন রয়েছে এপাশে একটা হেলিকোপটার রয়েছে দাঁড় করা রয়েছে পাশের তিন চারটে মমম গাড়ির মতন রয়েছে কতগুলো লোক দা হেটে যাচ্ছে রড দিয়ে গগ জিনিস টা রেলিং করে ঘেরা বাইরে দুটো লোক রয়েছে গাছগুলো সবু--